এইখানে একটা বড় বাঁধ আছে। তার সাইড এ অনেকগুলি গাছ আছে। ওপর ওহ সাইড এ বড় মাঠ দেখা যাচ্ছে। উঁচু উঁচু পাহাড় দেখা আছে।

এখানে একটা রাস্তা আছে ।রাস্তার মধ্যে অনেকগুলি স্কুটি আছে মোটর সাইকেল আছে ।

এদেরএ সিঁড়ি আছে গ্রিল করা এবং দুটা দুটা করে রাস্তা করা আছে লোহার ।

এইটা একটা নদী বটে এবং নদীর মধ্যে জল বইছে নদীর জলে ও পাথর দেওয়া হয়েছে পাথর--

এবং ওপরে গাছ দেখা যাচ্ছে। অনেকগুলি সাইড বন দেখা যাচ্ছে ।বনের মধ্যে গাছ দেখা যাচ্ছে ।